এটি একটি রাস্তা রাস্তার সাইড এ দেখা যাচ্ছে বেশ কিছু দোকান পাট রয়েছে এবং দু একটি বাইক দাঁড়িয়ে রয়েছেকিছু মানুষজনকেও দেখতে পাচ্ছি ।